এখন কি করে অনেকেই হাতের কাজ করে জীবিকা অর্জন করে তারা সুন্দর করে নকশা আঁকা তারপরে কাপড়ের মধ্যে ঠাকুরের মূর্তি আঁ--